এবং হ্যা খেলার মাঠ দিয়ে এ চারপাশে গোল করে সুন্দরভাবে এ লোকজনে জনসাধারণে বসার জন্য ব্যবস্থা করা রয়ে --

এখানে বিভিন্ন রকমের গুটকা সোয়াবিনের প্যাকেট বিভিন্ন রকমের বিস্কিট বিভিন্ন রকমের চানাচুরের প্যাকেট রয়েছে দোকানে।

এটার মধ্যে দেখা যাচ্ছে যে একটি ফাঁকা রাস্তা এবং তার অনেক দূর একটি রাস্তার মধ্যে একটি কার সাদা রঙের কা --

মধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি বাস -এর ভেতরের ছবি এবং এখানে নীল রং দিয়ে দুপাশের সিট লাগানো রয়ে--

এবং এই দোকানটির মধ্যে দেখা যাচ্ছে যে পাখি-ই কে যে হ্যাঙ্গারে রাখা রয়েছে সেটার উপরে আ পাঁচটি কাকাতুয়া আহ কাকাতুয়া পাখি রয়েছে এবং --

এবং এই দুয়ার টির কং মধ্যে দুপাশে ডিজাইন করা রয়েছে এবং সামনে একটি সুতার মতো রশি পড়ে রয়েছে। এক--